এত মনহরি কোনো জাগা রং প্রোগ্রাম চলতাসে এখানে ডান্স সোর মতো।

একটা বাইকও এখানে ভিতরে পার্কিং করা।

এটা তো কি দোকান ঠিক চিনতে পারছি না এইখানে কলকিক্স লেখা আছে।

দেওয়ালটা হল ইয়োলো কালার আর এখানেও টেবিলও সেট করা আছে আর--

এটা মনে হইতেছে যে একটা ইলেকট্রিকের দোকান যেখানে মিক্সার মেশিন এমনকি যে চার্জার চার্জারও দেখা যার ।

এরপরে এইখানে যে কেটলির মত যে জল জল গরম করার সিটার ।

এখানে বাউন্ডারি দেওয়া এমনকি লোহার গেট দেওয়া।

তারপরে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তা একটা তারপরে ব্লু কালারের আরেকটা--

আবার এই সাইটে আছে যে এ মূর্তির মনে হয় মূর্তির যে উডডি লোগোটি এখানে একজন ফুললি স্নান সিকিউরিটি মহিলা একজন।

যে সূর্যটা সূর্যটাও দেখা যায়।

একটা ঘর আছে বে ওই ঘরটা হলো রেড কালার ।